আমি এই চিত্রে দেখতে পাচ্ছি একটি রাস্তা যেখানে একাধিক লরি দাঁড়িয়ে রয়েছে এবং সেই রাস্তাটির মধ্যে একটি বিদ্যুতিক বাতি রয়েছে।

এবং সেই রাস্তাটি দুদিকে দিয়ে যাওয়া যায় ।

এই চিত্র দেখতে পাচ্ছি একটি দোকান যেখানে জামা কাপড় বিক্রি হচ্ছে এবং এখানে মহিলাদের সুন্দর কার্টুন টয় ওয়ালা জামার ইয়ে রয়েছে।

আমি এই চিত্রে দেখতে পারছি একটি ব্রিজ -এর ছবি যেখানে যেটি একটি বিরাট নদীর উপর রয়েছে এবং সেই নদীটির দুপাশে অনেক বড় বড় জঙ্গল দেখা যাচ্ছে ।

এই চিত্রটিতে আমি দেখতে পাচ্ছি নির্নেয়মান একটি বিল্ডিং এবং এখানে কর্মচারীরা--

মানুষের বসার জায়গা রয়েছে এবং তার পাশে একাধিক মানুষ চলা ফেরা করছে।

এবং সেখানে কিছু ছাউনি দেওয়া বিশ্রাম করার জায়গা রয়েছে এবং সেখানে কিছু বালক এবং বালিকারা জামা কাপড়--